একটা এনট্রান্স গেট -এর ছবি দেখানো হয়েছে যেটা হচ্ছে বাদুরের আকৃতি পাশে অনেক গাছপালা রয়েছে এবং --

এটা একটা বিহারের উম পরিবারের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ছট মায়ের পুজোর জন্য উন একজন ব্যক্তি মাথায় নিয়ে রয়েছেন।

তিনজন মহিলা রয়েছেন । একটা বাচ্চা ছেলে উম একজন ছোট ছেলেকে কোলে নিয়ে রয়েছে।